তো এখন তোমার সরকারি হয়ে গেছে আহ, তো এখানে শুধু তাই নয় যে school হয়েছে তারপর hostel হয়েছে আহ শান্তি বাড়ি হয়েছে সেটাও না এখানে দেখছি যে মিতালি ma'am দেখলো যে গ্রাম side এলাকা,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 তো উনি এখানে একটা তোমার উম কাঠ মিলের ব্যবস্থা করার করা হয়েছিল

তো দেখলো যে গ্রামের মানুষ রা কি করবে কি খা~ আহ খাবে রোজকার উপার্জনের জন্য; তোমার কাঠমিল টা তিনি স্থাপন করেন হ্যাঁ সেটা তো ভালই করেছে যে একদিকে শিক্ষার ব্যবস্থা টাও তৈরি করেছে একদিকে আবার,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 সত্যি একটা খুব সুন্দর ব্যবস্থা যে একজন বিদেশী মানুষ এসে আমাদের দেশে এতটা সুন্দর ভাবেই, এত কিছু তৈরি করে দিয়েছে বা আমাদের কথা চিন্তা করে অনেক কিছুর ব্যবস্থা তৈরি করেছেন তো সেই ক্ষেত্রে অনেকে এই জিনিস টা দেখে হয়তোবা আগ্রহ হয়ে আরো নতুন নতুন কাজ করবে বা সমাজের সাথে যুক্ত হবে তা তুমি এর সাথে কি যুক্ত রয়েছো? হ্যাঁ যুক্ত আছি আহ যুক্ত আছি তোমার, আমি তোমার যে বাচ্চা গুলোকে রাস্তার কুড়িয়ে পাওয়া যায় ধরো, মেয়ে~ মেয়ে হয়েছে বলে আমা~ আমাদের সমাজে ধরো যাদের কে মে~ মেনে নিতে পারেন না এখনো পর্যন্ত; তো সেই সব মেয়ে কিন্তু ওখানে ছেলে Allow নেই ঠিক আছে. তো তোমার মেয়ে গুলোকে আহ মানে বাচ্চা গুলো কে তোমার আহ বাচ্চা গুলোকে তোমার Disport করা হয়. তারপরে তোমার যে চৈতালি madam এর কথা বলছি অ্যাঁ ওর কাছে গিয়ে মানে ব~ বলতে হয় যে এরকম এরকম উম ma'am তো বাচ্চা কুড়িয়ে পাওয়া গিয়েছে, আহ তো আপনি কি একটু দেখে নেবেন আহ তো উনি খোঁজ খবর লাগিয়ে দেখে যে এটা আদৌ কি না বেচে আছে কি নেই; তো সেরকম ভাবে এরকম আমি ডিপার্ট্মেন্টে যুক্ত আছি বাহ! তুমিও এর সাথে যুক্ত রয়েছো এটা খুব ভালো ব্যাপার আর তার সাথে সাথে যেটা বললে যে যেই বাচ্চাদের কে হয়তোবা বাড়িতে রাখা হচ্ছে না জন্মের পর ই বিভিন্ন যায়গায় রেখে দেওয়া হচ্ছে বা বিভিন্ন যায়গায় যেরকম বললে যে, ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে! তো সেই ক্ষেত্রে সত্যিই এটা খুব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

কাজের সাথে যুক্ত আছো বা বিভিন্ন ভাবে হয়তো বা সাহায্য করার চেস্টা করছো যে হ্যাঁ কি করে, এই খবর গুলো তোমাদের এই চৈতালি ma'am কে দেওয়া যায় বা উনিও কি করে আরও খবর নিয়ে যেহেতু উনিও এই গ্রামের সাথে যুক্ত রয়েছে উনিও আরও বিভিন্ন ভাবে এই খবর টা নিয়ে যে সত্যিই তাদের যে বাচ্চা টাকে পাওয়া গেছে সেই ঠিক ঠাক মত পরিচয় রয়েছে কি নেই বা

আস্তে আস্তে হয়তোবা এই hospital এ বা Hostel এ ও রেখে তারপরে হয়তোবা অনাথ আশ্রমে রেখে দেয় তাইতো ,

বাচ্চাদের আসল সংখ্যা তোমার দাড়িয়েছে অ্যাঁ ১০৯ জন তো একশো ন জন তো এই শান্তি বাড়ি টা কিন্তু সরকারি না ওটা কিন্তু বেসরকারি . তো আহ ধরো তোমার সরকারি পদক্ষেপে পড়ছে না তো সেইজন্য তোমার Denmark এ গিয়ে কি করা হয় যে আহ মানে বাড়িতে বাড়িতে যে বাচ্চার ছবি গুলো তোমার নিয়ে যাওয়া হয় তো বাড়িতে বাড়িতে গিয়ে survey করা হয় মানে যে বাচ্চা গুলো কে যার পছন্দ হবে সে কিন্তু তোমার আহ ছোট থেকে মানে ছোট class থেকে তোমার আহ বা আহ তোমার graduation complete করা থেকে তোমার তারপরে ধরো অই পাশে একটা সাংসারিক জীবন চালিতো করতে হবে

আহ প্রত্যেক টা বাড়িতে গিয়ে বলা হয় যে যেহেতু অনাথ বাচ্চা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 তো সেই জন্য মানে আর্থিক সাহায্য কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে আহ যে বাচ্চা গুলো কে হয়তো পছন্দ হবে

ওনাদের কে কিন্তু এটা সহযোগিতা করতে হবে

হ্যাঁ হ্যাঁ এই জিনিস টা তো সত্যি ভালো করেছে যেহেতু এখানে মেয়েদের জন্যে School ব্যবস্থা করেছে তার সাথে সাথে Hostel এর ব্যবস্থা করেছে তার সাথে আবার অনাথ আশ্রম ও রয়েছে যারা অনাথ রয়েছে যে গণনা টার কথা বললে যে এখন প্রায় একশ কত জন রয়েছে একশ এর উপরে

হ্যাঁ এক'শ ন'জন রয়েছে তাদের কে একটা সুস্থ জীবন যাপন চালানোর জন্যে বা সমাজের সাথে যুক্ত হওয়ার জন্যে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হওয়ার জন্যে বা এরকম সামাজিক কাজের সাথে যুক্ত হওয়ার জন্যে হওয়ার জন্যে তাদের কে তুমি নিজে থেকেই জানতে হবে বা শিক্ষা গ্রহন করতে হবে তার সাথে সাথে উম সমাজের

যেহেতু এইরকম পদক্ষেপ নিয়েছে বা এইযে বিভিন্ন

আমাদের এই অনাথ আশ্রমের মেয়েদের আপনারাও সাহায্য করুন বা

দেখভাল করুন তো এই ব্যবস্থা টা সত্যিই খুব সুন্দর শুধু দেখভালের জন্যই না ওদের যাতে মানে আহ settled হতে পারে সেই জন্য তোমার Graduation complete করা হয় যতুটুকু পড়াশোনাতে একটু ভাল হবে সে সব বাচ্চা গুলো তাদের কে তোমার সরকারি পদক্ষেপে নি্যুক্ত করা হবে ওই ধরো হ্যাঁ তো ওদের তো সারা জীবন তো রেখে তো দেওয়া যায় না তো সেই জন্য তোমার দায়িত্ব নিয়ে ওদের কে ওদের কে ভাল Family তে বিয়ে দেওয়া হয়ে যায়

এই জিনিস টা সত্যিই সুন্দর যে অ্যাঁ তাদের কে পরবর্তিতে ভাল পরিবারের সাথে যুক্ত করা হয় বা যাদের পরিবারে হয়তো বা এরকম বাচ্চা নেই বা এখন তো অনেক ধরনের ব্যবস্থা রয়েছে যে বিভিন্ন যায়গায় এই বয়সের পরে তাদের কে হয়তো বা কাজে দেওয়া হয় বিভিন্ন ধরনের কাজে সাথে যুক্ত করা হয় সরকারি কাজের সাথে বা এরকম এখন তো অনেক ধরনের NGO রয়েছে তার সাথেও হয়তোবা যুক্ত করছে তো সেই জিনিস টা সত্যিই খুব ভালো যে এই অনাথ মেয়েরা যারা রয়েছে একটা পরিবার ও পাচ্ছে তার সাথে সাথে নিজের শিক্ষার ব্যবস্থা কেও বাড়িয়ে তুলতে পারছে তার সাথে সাথে একটা পরিবারের

তো সমাজের সাথে খুব সুন্দর ভাবেই তারা মিলে যাচ্ছে এতে খুবই ভাল হচ্ছে

হ্যাঁ তারপর তোমার যে অ্যাঁ মিশন school টা আছে না তোমার ওখানে জানো তো তোমার Discipline প্রচন্ড প্রচন্ড এখনো পর্যন্ত প্রাধান্য দেওয়া হয় যেমন ধরো তোমার উম তোমার Dress হচ্ছে তোমার উম উম উম white উম এবং red মানে সাদা লাল আহ তো তোমার এখনো পর্যন্ত তোমার

বেনি করে তোমার ফিতে দিয়েও চুল বাধা হয়

school এ পৌছাতে গিয়ে late করলে তোমার এখনো পর্যন্ত শাস্তি দেওয়া হয় তারপরে তোমার যা হয় না যে যে half বেলা নেবে বাচ্চাদের তো তুমি জানোই ভালো করে যে half বেলা নেবার জন্য অনেক অনেক বাচ্চারা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 তো তোমার উম আহ তোমার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

হ্যাঁ আমাদের school এও সে জিনিস টা করতে হয়

উম যে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই সেটা হচ্ছে যে half বেলা

হয়তো পাচিল টপকে বেরিয়ে যাচ্ছে তো আমাদের ছহেলেদের ক্ষেত্রেও সে জিনিস টা হত যে উম আগে যখন আমরা School এ পড়াশুনা করতাম

একটা period এ মনে হচ্ছে class করতে ভালো লাগছে না কোন একটা class করতে ভালো লাগছে না হয়তোবা cricket খেলতে যেতে হবে বা

তো সেইজন্য আমরাও school পাচিল টপকে যেতাম যায় হোক অনেক কথা হল ভালো লাগলো

হ্যাঁ তুমিও ভালো থেকো আচ্ছা ঠিক আছে তাহলে পরে আবার কথা হবে

অ্যাঁ আরে অজয়দা কেমন আছো বলো?

হুম, কী করছো আজকাল? মানে চাকরি, ব্যবসা কী করছো? অনেকদিন তো কথা হয় না তোমার সাথে, কী করছো আজকাল? অনেকগুলো government scheme দেখছি central government এর।

এক নম্বর কথা হলো এখানে চাকরি, ব্যবসা দুটোরই দেখছি পরিবেশ নেই।

হ্যাঁ, মানে গরু পাঁচার আমার দ্বারা হবে না, গুলি-গালা আমি চালাতে পারবো না। ক্যাপ ফাঁটাতে পারতাম না ছোটবেলায় বন্দুকের। এই তো তুমি politics এর কথায় ঢুকে যাচ্ছ। মানে সবটাই politics, না মানে সবটাই নিয়ন্ত্রিত হয় politics দ্বারা

বলছি না, আমি আমার খাওয়া পরার কথা বলতে গেলে যদি politics আসে,

মানে আমার যদি বিরিয়ানির দোকান,

অ্যাঁ মানে high drain এর ধারে হয়, তালে বিরিয়ানির স্বাদ যেমনই হোক না কেন high drain এর গন্ধটা কিন্তু থাকবেই। এবং সেটা যদি আমি export করে দিই America য়, তখনও হালকা হালকা গন্ধ পাওয়া যাবে হয়তো।

আচ্ছা বুঝলাম। তো তুমি কী ভাবনা-চিন্তা মানে কী ভাবনা-চিন্তা চলছে? মানে politics ই তার মানে পশ্চিমবঙ্গটাকে control করছে বা দেশটাকে control করছে এটা বলতে চাইছো!

Coughing সে থাকে Pune।

সে একটা চাকরি করে।

হ্যাঁ, auto mobiles এ চাকরি করে, engineer। এখন বললো আমি promotion পেয়েছি ভাই, খাওয়া-পরার অভাব নেই, বিয়েও করে নি। Coughing বললো যে Coughing তুই যাই কর আহ্যা কিছু পুঁজি-পাটা যদি থাকে চলে আয়, এখানে কারবার কর। দেখ যদি পেরে উঠিস, চলে যাবো।

কিন্তু এই যে তুমি বিরিয়ানির গল্পটা বলছিলে মানে এখানে তো সবটাই মোটামুটি যা দেখছি মানে আমি নিজেও ভাবনা-চিন্তা করছিলাম একবার যে একটা কিছু business করবো but আমাকে এখানকার politician, political leader রা বললো ভাই তুমি business করো করো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এই এই card চাই, এই এই দিতে হবে। তো কখনো মানে এরকম হয়েছে? মানে তোমার কি এটা মনে হয় যে শুধু আমার ক্ষেত্রে না গোটা রাজ্যে এই জিনিসটা চলছে। পুরোটাই নিয়ন্ত্রণ করছে তৃণমূলের লোকেরা বা শাসক দলের লোকেরা বা উম politics দ্বারা পুরোটা নিয়ন্ত্রণ হচ্ছে

তুতো জামাইবাবু আছেন। যিনি মানে একটু হোমরা-চোমরা গোছের মানুষ আরকি।

তো উনি অ্যাঁ PWD র contractor ।

engineer এবং contractor।

মানে engineering pass করে contract করছেন, ভালোই ইয়ে, contractor ই করছেন ভালোই ইয়ে। গত ছ'মাস ধরে কিন্তু payment আটকে ওনার।

হ্যাঁ, বলছে যে যেটা ওই urban renewal mission যেটা রয়েছে central government এর বাড়ি-ফাড়ি বানানোর,

এসবের payment টা পাচ্ছে আরকি timely পাচ্ছে। পঁয়তাল্লিশ দিন বললে পঞ্চাশ দিনে payment পেয়ে যাচ্ছে উম বা যদি clerical error থাকে। আরও উম minimum ধরো ষাট দিনে payment পেয়ে যাবে।

একটু অ্যাঁ বাকি যে PWD র কাজ এগুলো কিন্তু উঠছে না এখন, টাকা পাচ্ছে না। আচ্ছা, মানে তুমি কি একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে যাওয়া বলছো নাকি! না মানে। না না একশো দিন তো contractor দের জন্য নয়। একশো দিন তো directly অভুক্ত মানুষের জন্য, মানে যারা শ্রমজীবী, কাজ নেই, কোনো কাজ নেই, ঠিক আছে একশো দিন employee করলাম, পঞ্চাশ দিন এমনি ছুটি থাকে, বেশ শরীর চলে গেলো, আর দু'শো দিন এদিক-ওদিক কেটে-কুটে বার করা যায়। আচ্ছা, সেতো সেখানেও তো দুর্নীতি শুনছি, দেখছি যে ভুয়ো তালিকা-টালিকা তৈরী করে পাঠানো হয়েছিল। অনেকরকম বিষয়ে বেশি বেশি করে টাকা নেওয়া হয়েছে। সেই মানুষগুলো, অতগুলো মানুষ employee ID না, অতগুলো মানুষের নামই নেই

একশো দিনের কাজের অন্তর্গত বহু ছেলেমেয়ে আছে। আমার বাড়ির পাশে একটা বস্তি আছে, তারা ওই একশো দিনের কাজ করে। কিন্তু গোটা বছর তারা কাজটা করছে মানে ওই অ্যাঁ block office এ যাচ্ছে।

block office এ গিয়ে বোস থাকছে দু'তিন ঘন্টা, চলে আসছে, গোটা বছর মাইনে পায়। কিন্তু তারা কত মাইনে পাচ্ছে? তিন হাজার ছ'শো।

তিন হাজার ছ'শো তো পাওয়ার কথা না তাদের তো বারো-তেরো হাজার পাওয়ার কথা মনে হয়।